generally কিরম টাকা tip দেন? ওই twenty rupees মতন thirty rupees মতন এরকম আচ্ছা কুড়ি টাকা ত্রিশ টাকা এরকম? হ্যাঁ কারণ condition এ না দেওয়াটাই মানে উচিত because তো delivery charge অনেকটাই নিয়ে নেওয়া হয়।

আচ্ছা আচ্ছা আচ্ছা আর আহ মানে যখন physically যান তখন tips দেন? হ্যাঁ physically গেলে tips দিই দশ টাকা কুড়ি টাকা depend করে forty rupees আচ্ছা আর একটা জিনিস আমার জানার মানে এটা আমার আহ আমারও নিজের মানে আহ মনে হয় জিজ্ঞেস করি সবাইকে। যে সেটা হচ্ছে যে আমরা ওই যে আহ food platforms গুলোতে যখন ওই আমাদের credit card বা debit card information দিচ্ছি তখন আহ মানে সেগুলো আপনার কি মনে হয় সেগুলো দেওয়া save মানে এখন তো অনেক online frauds বা আপনি কখনই আহ মানে এটাকে যে completely save বলতে পারেন না because কিন্তু আমি বলবো যে এই platform এ আহ details গুলো তাদেরই দেওয়া উচিত যারা এইটাকে নিয়ে daily আহ deal করছে। যেরকম আমি পেটিএম এর though দিয়ে সব সময় করি আমার পেটিএম though দিয়ে টাকাটা যায় আমি wallet থেকে করার চেষ্টা করি। মানে আমি আমার ওখানে personal credit card বা Debit card এর details না দিয়ে আমি সব সময় পেটিএম দিয়ে যাওয়ার চেষ্টা করি। পেটিএম এ আমার card এর details add করা আছে কিন্তু আমি পেটিএম টাকাটা ভোরে আমি payment টা করার চেষ্টা করি।

আচ্ছা আচ্ছা আচ্ছা তো ফোন পে বা যা আহ মানে আপনি generally বলতে চাইছেন যে generally পেটিএম টাই আহ use করার। পেটিএম বা গুগল পে, গুগল পে তে তো বোধ হয় direct bank account থেকে টাকা যায় তাই না? হ্যাঁ direct bank account থেকে আচ্ছা তো আমিও সেটাই চেষ্টা করি মানে কারণ হচ্ছে offer গুলো তো সবই credit card বা এই oriented থাকে মানে cash on delivery তে অনেক সময় অনেক offer থাকে না bank বা এই গুলোর থেকে offer থাকে না। তো তাই জন্য না মানে অনেক সময় না চাইলেও বাধ্য হয়েই use করতে হয় আর কি।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 মানে আমরা pandemic এ বাড়িতে বসেই সব কিছু পেয়ে গেছি। তাছাড়া এখানকার delivery boys রা তো এই pandemic এর মধ্যেও খেটেছে বা risk নিয়ে এসেছে। সেটাই সেটাই ঠিক আছে শ্রেয়া আহ আজকে খুব সুন্দর discussion হলো আমাদের আহ অশেষ ধন্যবাদ আপনাকে time দেওয়ার জন্য thank you bye Hello

এই ভালো গো খুব সুন্দর ঘুরেছি, তুমি তো এবার miss করে গেলে পুরো আর শেষমেশ তো আমরা এই কাশ্মীরটাকেই final করলাম।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

আর trekking তারপর আর্ধেক রাস্তা তো আমরা হেঁটেই ঘুরেছি, এছাড়া তো ওই শ্রীনগরের বিখ্যাত house boat গুলোতো মানে দেখেই আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর। আর এছাড়া ওখানে গিয়ে প্রচুর shopping করেছি, তোমার ওই carpet এবং textile এর যে জিনিসপত্র গুলো আছে সেগুলোও আহ প্রচুর কেনাকাটা করেছি, তারপরে আরও একটা জিনিস যেখানে আমরা ওখানে আমরা মন্দিরও দেখেছি অনেক।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 আর আপেল বাগান দেখনি? ওখানে তো প্রচুর আপেল হয়,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 স্থানীয় বাসিন্দারা তো ওই আপেলগুলো বাছাইও করছিলো, পাকা আপেল, কাঁচা আপেল মানে কাছ থেকে এত আপেল দেখেছি সত্যি লাগছে যে, এছাড়াও জানো ওখানে মানে জাফরানের ক্ষেতও দেখেছি মানে। আহ হচ্ছে নিজের চোখে আর আমি তো একটু হ্রদপ্রিয় মানুষ, তাদের ওখানে অনেক রকমের হ্রদ ছিল অনেক ধরণের হ্রদ, প্রত্যেকটা হ্রদই আর কি ঘুরে ঘুরে দেখেছি। আর তৃণভূমি সহ আরও অনেক জায়গা ছিল সেখানেও ঘুরেছি, মানে পরিবেশটা তো খুবই শান্ত ছিল আর মানে সব আশ্চর্যজনক আর কি দৃশ্যাবলী, মানে মানে আমাদের ঘোরাটা পুরো আর কি

আর ওই আহ ওখানে তুই শ্রীনগরের ডাল আর নাইজিন হ্রদ, টা নাকি খুব সুন্দর, মানে ভীষণই ভালো, ওইটা দেখনি ওটা?

তারপরে এছাড়াও তো ওই মিছিল, বিষ্ণুসার হ্রদ গদাসার হ্রদ এই হ্রদগুলো তো ওখানে দেখেছি, আর ওখানে তো অনেক trekking হচ্ছিলো। তারপরে স্কিং হচ্ছিলো, এগুলোও করেছি, বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে ওখানে গিয়ে। তো এই যে তোমরা গেলে তো কি মনে হলো মানে কোন সময়টা মানে গেলে ওটা সেরা সময় হবে? তোমরাতো শীতে গেলে তো কোন সময়টা গেলে সেরা মনে হবে?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

ডাল lake তারপরে নাইজিং lake এ তো ওখানে মানে ওইখানে গেলে তো তোমার মন একদম ভরে যায়, এছাড়াও তো hotel গুলো রয়েছে খুব সুন্দর সুন্দর, এছাড়াও ওখানকার মানে কাশ্মীর যে বর্ষার সময় তো আরও আবার আর একটা view বর্ষার সময় আবার আর একটা আকর্ষণ ছড়িয়ে দেয় এবং ভারী বৃষ্টিপাত হলে সেই পাহেলগাম সহ কিছু এলাকা রয়েছে সেখানকার মানে ভ্রমণের জন্য তো খুবই উপযুক্ত একটি জায়গা। আর আমরা তো শীতকালে গিয়েছিলাম, তারজন্য আমরা ঘুরেছি তবুও একটু ঠান্ডা ছিল, তারজন্য আর কি বেশি এ করতে পারিনি, তবে গ্রীষ্মকালে কিন্তু তুমি যাবে যদি যাও। অরে আহ জম্বু কাশ্মীরে কি কি সেরা জিনিস গুলো দেখলে? জম্বু কাশ্মীরে তো আমরা ওই আহ পিরপাঞ্জাল রেঞ্জে ওই অবস্থিত,

মানে ছুটি কাটানোর জন্য মানে সেই সময়টুকু আর কি স্মরণীয় করে তোলে একদম এছাড়াও, তোমার ওই আহ প্রচুর সুযোগ রয়েছে যেমন heritage side scene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

ভালোই বেশ adventure পূর্ণ সবকিছু। আহ ইয়ে গুলো, তবে জম্বু কাশ্মীর মানে সবচেয়ে আরামদায়ক ছুটির দিনগুলোর মধ্যে একটি ছিল, এছাড়াও তো হ্রদের তীরে রোমুন যখন ওই colouring house boat গুলো দেখছিলাম বেশ মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল।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 mountain banking অবশ্য আমরা করিনি, তবে দেখছিলাম যে করছিলো ওরা, বেশ ভয়ও লাগছিলো দেখতে, এছাড়াও তো parad lighting রয়েইছে, এই parad lighting এ তোমাদের ভয় লাগেনি? হ্যাঁ, একটু ভয় তো লেগেইছে, তবে parad lighting তো jnkt তে মানে জম্বু and কাশ্মীরে তো আহ খুব adventure এর আর কি মধ্যে এক একটা অন্যতম। তো ওখানে তো সবুজ ঘাস তার ওপর থেকে gliding যখন মানে উপত্যাকার দৃশ্য সম্পূর্ণ মানে করে তখন তো তার অভিজ্ঞতা মানে বিভিন্ন রকমের, এছাড়াও gliding এ টির মানে আহ সাক্ষী হওয়ার সর্বোত্তম উপায় বুঝেছো? হ্যাঁ, আর হচ্ছে যে কি বলে ওখানে তো তুমি তো অনেক সময় হ্রদেই কাটিয়েছ, তো ওখান মাছ টাচ ধরোনি? ওখানে তো সেরকমও ব্যবস্থা করা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চই নিশ্চই ওই হ্রদে যখন আমরা আর কি গিয়ে সময় কাটাতাম, মানে সময় কাটিয়েছি তখন প্রচুর মাছও ধরেছি, এছাড়াও আরও একটা জিনিস যেটা হচ্ছে ওখানের মানে bird watching মানে তুমি যদি ওখানে যাও, তুমি যদি মনে করো যে জম্বু কাশ্মীরে দর্শনীয় স্থানগুলো তুমি মানে মনুষ্য সৃষ্টি আশ্চর্য্যের মধ্যে সীমাবদ্ধ আবার এইটাও ভাবো যে, রাজ্যে অনেক প্রকৃতির observer রয়েছে, যেখানে পাখি পর্যবেক্ষকদের জন্য স্বর্গ, রাজ্য জুড়ে প্রায় চব্বিশটি জলাধার রয়েছে বিন্দু বিন্দু যেখানে পাখি পর্যক্ষকরাই কার্যকলাপ উপভোগ করতে পারে, প্রায় পাঁচশো প্রজাতির পাখির অবস্থান স্থল ছিল এই জম্বু কাশ্মীরে, আর তাদের সমস্ত ঋতু কার্যকলাপ মানে খুবই সুন্দর একটা view ওখানে যেহেতু অনেক পাখির সম্পর্কেও, আমরা মানে জানতে পেরেছি। আর তোমরা তো বোধ হয় campign করেছো না? তোমরা সব বলেছিলে যে ওই আহ বেশি দামের ওতো hotel টোটেল নেবে না, তো campaign করবে, তো তো করেছিলে না কি? হ্যাঁ, হ্যাঁ নিশ্চই আমরা তো

সুন্দর সুন্দর জায়গা ছিল, এছাড়াও পাহেলগ্রাম এবং উপত্যকা, ইয়োজমার্গ, প্যাংগং lake নুব্রা valley আহ তারপর সোনা মার্গ, এই সমস্ত জায়গাতেও এই campaign উপভোগ করার জন্য ভীষণ ভালো আর কি। আচ্ছা snow boating তো নিশ্চই করেছো, এই কারণে শীতকালে যেহেতু গেছো

ওখানে তো ওখানে বরফ পড়ছিল, আর এটা তো বরফেরই দেশ বলতে পারো, তাই একটু প্রথমে ভয় লাগছিলো কিন্তু তারপর আমরা মানে খুব উৎসাহ সহকারে আর কি করেছিলাম snow boating টা, হ্যাঁ, আর horse riding এ ওটাও তো ওখানে মানে মানে ভীষণ একটা

আহ exciting একটা জিনিস, সেটা অনেকেই করে থাকে, তোমরা হচ্ছে try করোনি ওটা? হ্যাঁ, করেছি এবার horse riding টা দেখো দুঃসাহস মানে একটু সাহস দরকার হয় horse riding টার জন্য, তো ওটাও করেছি তবে আমার সবথেকে লেগেছিলো ওই parad lighting টা হ্যাঁ। আমিও তো যখন যাবো আমি তো এখন থেকেই ভেবে দেখেছি যে ওই parad lighting টা আর horse riding টা করবোই, কারণ আমরা ভাবছি যে এবার গ্রীষ্মকালে যাবো, তোমরা একবার শীতকাল ঘুরে আসলে এবার গ্রীষ্মকালটা গিয়ে দেখি কেমন? তো তখন তো snow boating টা আমরা করতে পারবো না, parad lighting টা আর horse riding টা আমি try করবোই করবো হ্যাঁ।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 এছাড়াও তো ঘোরার পেছন থেকে যে ঘূর্ণায়মান পাহাড়, তৃণভূমির দৃশ্য, মানে এই মানে ঘোরাটাকে তোমাকে পুরো একদম স্মরণীয় করে তুলবে তো তোমাদের তো ভালোই হম তাহলে আহ মানে সস্তায় তো মোটেই হয়, যা মনে হচ্ছে কারণ এত কিছু তোমরা অন্যদিকে খরচা করেছো হ্যাঁ, সে তো অবশ্যই কারণ এতগুলো trekking তারপর মানে আহ কি বলবো bird watching গুলো ছিল, এতগুলো হ্রদ ঘুরেছি snow boating করেছি, এগুলো এতকিছু তো আর, এত সস্তাতে হয় না, তো সেই কারণেই তবে কিছু আহ জিনিস রয়েছে যেগুলো আমরা একটু একটু মানে বাঁচানোর চেষ্টা করেছি যেমন ধরো campaign টা করলাম, ওটা থেকে কিছুটা ইয়ে করেছি, তারপরে বেশি পথ আমরা তো হেঁটেই আর কি ঘুরেছি, তো সেই ক্ষেত্রেও কিছুটা আমাদের আর কি টাকা বেঁচেছিল, কিন্তু এতকিছু তো এত সস্তায় সম্ভব নয় তাই না? হ্যাঁ, তারপর ওখানকার মানে নতুনত্ব খাওয়া দাওয়া কেমন লাগলো? মানে তোমরা কি ওখানে গিয়েও Indian food try করেছো নাকি ওখানে ওই জম্বু কাশ্মীরে কাশ্মীরি কোনো খাওয়া দাওয়া টা খেয়েছো?

special চা ওটা তো বাদ দেওয়া যাবেই না, তো তুমি যখন যাবে আমি ও আচ্ছা, ঠিক আছে তাহলে। চলো এবার একটু নায়কদের নিয়ে কথা বলা যাক। হ্যাঁ শুরু করো অক্ষয় কুমার, অক্ষয় কুমার হল bollywood এর খিলানি নামে পরিচিত

হিন্দি ছবি তে আত্মপ্রকাশ করেন এবং তারপর থেকে superhit ছবির মধে দিয়ে তার রয়েছে gabbar baby herapheri khiladi ka khiladi bhagam bhaag bhul bhulaiya এবং rustom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

তিনি ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতাদের একজন। সালমান খান উনিশশ পঁয়ষট্রি সালে সাতাশেই ডিসেম্বর ভারতের মধ্যে প্রদেশের ইন্দোর এ জন্মগ্রহন করেছিলেন।

শাহরুখ খান কে কিং খান বলেই সবাই চেনে। একজন ভারতীয় চলচিত্র অভিনেতা এবং একজন সুপ্রযোজক। তিনি ভারতের চলচিত্রে অন্যতম প্রবিন অভিনেতা বলে ধরা হয় তিনি এক একটি ছবিতে তিনি blockbuster hit রয়েছে। শাহরুক খান দুশরা নভেম্বর উনিশো পঁয়ষট্রি সালে দিল্লিতে নয়াদিল্লিতে জন্ম গ্রহন করেছিলেন। হিন্দি অভিনেতা শাহরুখ খানের বয়স এখন প্রায় চুয়ান্ন চুয়ান্নর আর বেশি উনিশো তিরানব্বই সাল থেকে তিনি হিন্দি ছবির মধ্যে তার অভিষেক হয়। deewana বই দিয়ে তার প্রথম ছবি এতটাই hit করেছিল যে তিনি filmfare সেরা পুরুষ নবাগত পুরস্কার ও পেয়েছিলেন সেই সময়। তার অন্যতম ছবি গুলো হল Kuch kuch hota hain, Dilwale Dulhaniya le jayenge, Chak de India, Chennai express, Devdas, Karan Arjun, Pardesh আরও অনেক।

আর হৃত্বিক রোশন?

উনিশশো আশি এর দশকে শিশু শিল্পি হিসাবে তার নিজের কারিয়ার তিনি start করেন। এরপর তিনি দুহাজার সাল kaho na pyaar hai এর মাধমে অভিনয় জগতে আসে এবং এই ছবিতে তিনি সফল। তার আর তিনি শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার ও জিতেছিলেন এই বছর। আমার তো খুব পছন্দ শাহিদ কাপুরকে শাহিদ কাপুর এর ব্যাপারে কিছু বলো । শাহিদ কাপুর একজন অভিনেতা যিনি মুলত bollywood কাজ করেন।

চলচিত্র অভিনয় এর জন্য তিনি filmfare সেরা পুরস্কার ও জিতেছেন। তিনি পুরুষ debew পুরস্কারও জিতেছেন একবার

টাইগার শ্রফ একজন অভিনেতা যিনি মুলত bollywood এবং mortal এ কাজ করেন।

এই ছবি এর জন্য তিনি filmfare পুরস্কার এর জন্য সেরা নবাগতা পুরস্কার ও পান। তারপর টাইগার তার অনেক action film সাফল্যের সাথে bollywood এ নিয়ে এসেছে। তুমি রানবির সিং আর বরুন দাভান সম্পর্কে কি বলবে? রানবির সিং একজন অভিনেতা যিনি মুলত bollywood এ কাজ করেন তিনি ছয়ই জুলাই উনিশশ পঁচাশি সালের ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। দুহাজার দশ সালে তিনি ইয়াশ রাজ film brand raja baja barat এ আত্মপ্রকাশ করেন। career শুরু করেন রণবীর কাপুর। তিনি এটির জন্য audition দেন এবং ছবিতে একটি ভূমিকা পান। মুক্তির পর উম এ band baja barat hit হয়ে যায় এবং রানবির সিং সেরা অভিনেতা পুরস্কার ও জিতে নেন। তিনি debeu পুরুষ এর জন্য filmfare ও পান এরপর থেকে তার career সফল গতিতে বারতে থাকে। Bollywood এর নায়ক দের তালিকায় এখন রানবির সিং অন্যতম, আর বরুন দাভান যদি বল বরুন দাভান হল একজন ভারতীয় অভিনেতা। যিনি প্রধানত হিন্দি ছবিতে কাজ করেন তিনি চব্বিশে এপ্রিল উনিশশ সাতাশি সালে মুম্বাইয়ের মহারাষ্ট্র জন্মগ্রহণ করেন। দুহাজার বারো সালে কারণ জোহার এর student of the year film দিয়ে তার career শুরু হয় এবং এর জন্য তিনি filmfare পুরস্কার জিতে নিয়েছিলেন। আমজাদ খান এর ব্যাপারে কিছু বলতো। পুরনো দিনের নায়ক হিসেবে আমজাদ খান নিজের আত্মপ্রকাশ করেন আমজাদ খান ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদের উনিশ চল্লিশ সালের বারোই নভেম্বর জন্ম গ্রহণ করেছিলেন। শোলে, इयारियामां कसम এর জন্য তিনি ভিভুদ ভাবে পরিচিত একজন অভিনেতা ও পরিচালক ও বটে। এর আগে শায়লা খানের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তিনি সাতাশে জুলাই উনিশশ বিরানব্বই তারিখে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে তার দেহত্যাগ করেন। অমল পালেকার এর কি হবে?

আর অভয় দেওয়াল। অভয় দেওয়াল যদি বল তাইলে একজন তিনি একজন সুপরিচিত অভিনেতা এবং তিনি একজন প্রযোজক ও বটে এবং বিভিন্ন ভালো গল্পে তিনি বিশ্বাস করেন। তিনি বেশ ভালো ভালো বই করেছেন যে রকম जिंदगी ना मिलेगी दोबारा আরও ভাল ভাল বই এর জন্য তিনে অনেক দৃষ্টি আকর্ষণ করেছেন।

উনিশশো পঁচাত্তর সালে মুম্বাইতে জন্মগ্রহণ করে অক্ষয় খান্না। bollywood এর অভিনেতা তথা রাজনীতিবিদ বিনোদ খান্নার পুত্র তিনি। অভিনেতা রাহুল খান্নার ঘনিষ্ঠ ভক্ত মুম্বাইয়ের কিশোর নামিথা কাপুর institute থেকে তিনি অধ্যয়ন করেন উনিশ সাতানব্বই সালে তিনি অভিনয়

আর আরশাদ ওয়ারিস। আরশাদ ওয়ারিস হল উনিশে এপ্রিল ঊনিশো ছেষট্টি সালের মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি একজন comidian হিসেবে bollywood আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম দিনগুলিতে মুম্বাইয়ের জীবিকা নির্বাহের জন্য প্রচুর সংগ্রাম করেছেন তিনি একজন অভিনেতা নৃত্যশিল্পী এবং চলচ্চিত্র প্রযোজক ও বটে।

তিনি যোগগুরু ভারত ঠাকুরের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন । এই লম্বা এবং চমৎকার সুন্দর্য দুহাজার পাঁচ সালে নাগা অর্জুন অভিনেতা তেলেগু চলচিত্র সুপার এ তার আত্বপ্রকাশ ঘটে এবং box office super hit হয়। পেছনে বিক্রম কুরুতে তার অভিনয় তাকে লক্ষনীও করে তুলেছিল।

আয়ুষ্মান খুরানা ভারতের চন্ডিগড়ে এ উনিশছুরাসি সালে চৈদই সেপ্তেম্বের এ জন্ম গ্রহন করেন আয়ুষ্মান একজন জনপ্রিয় radio jocky হিসেবে তার কর্ম জীবন শুরু করেন শেষ পর্যন্ত তিনি

আন্নু কাপুর তো সম্ভবত zee TV তে বিভিন্ন অনুষ্ঠান করেন গানের তাই না? হ্যাঁ আন্নু কাপুর উনিশশ তিরাশি সালে শ্যাম ভেনেগাল পরিচিত মন্দি চলচিত্রে আত্বপ্রকাশ করেন।

আনুপম খের এর বাপারে কি বলবে? আনুপম খের ভারতের হিমাচল প্রদেশের সিমলায় উনিশো পঞ্চান্ন সালে সাতই মার্চ জন্ম গ্রহন করেন, আনুপম খের একজন অভিনেতা প্রযোজক এবং একজন বড় মাপের অভিনেতা বটে। তিনি প্রচুর বইতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন minister sarang প্রচুর

আনিল কাপুর এখন যেন নিজের শরীর চর্চার মাধমে নিজেকে ধরে রেখেছে তিনি বনি কাপুর এর ভাই এবং তিনি একজন খুব সুপুরুষ এবং তিনি bollywood এ আত্বপ্রকাশ করেন উনিশো উনষাট সালে সুরিন্দার film এর দ্বারা এবং তিনি একজন নিরসঙ্গ এবং বন্ধু ছাড়া তিনি কাছাকাছি পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু তার বাড়ি থেকে সেটা মেনে নেয়নি তাঁর পরেই তার bollywood এ প্রকাশ। বলরাজ সাহানি কি হবে? বলরাজ সাহানি পয়লা মে উনিশশ তের সালে রাওয়ালপিন্ডি তে জন্ম গ্রহন করেছিলেন। তিনি কাবুলিওয়ালা, ভাবি, gamble এই সব পরিচিত অভিনেতা এবং লেখক ভারত ভুশন এর কি হবে? ভারত ভুশন চোদ্দ জুন উনিশশ আশি সালে ভারতের উত্তর প্রদেশে মিরা তে জন্ম গ্রহন করেন। তিনি মিরজা গালি gateway of India শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য, তিনি একজন সুপরিচিত অভিনেতা এবং লেখক তিনি স~সাতাশে জানুয়ারী উনিশো বিরানব্বই তারিখে ভারতের মহারাষ্ট্রের মারা যান। অনেকের কথা তো জিজ্ঞেস করলাম এবার তুমি একজন মহিলা model এর নাম মানে ব্যাপারে বল দীপিকা পাডুকোন তার ব্যাপারে কিছু বলো। দীপিকা পাডুকোন পাঁচ ওই জানুয়ারী উনিশশো ছিয়াশি সালে

তার মাতৃভাষা কাকিনি দীপিকার অনিশা নামে একটি ছোট বোনও আছে এবং দীপিকা প্রচুর movie তে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছে। bollywood এ ডিম্পল কাবাডিয়ার কি হবে? উনিশশ সাতান্ন সালে চৌঠা জুন ডিম্পল কাবাডিয়া জন্ম গ্রহন করেন এবং প্রচুর hit ছবি তে তার ছবি আমরা দেখতে পারি ববি cinema থেকেই তিনি mainly ওঠেন। আর দীপ্তি নেবাল দীপ্তি নেবাল হলেন একজন ভারতীয় চালচিত্র অভিনেতা। তার জীবন নিয়ে প্রচুর সমালোচনা মুলক প্রশংসা ও প্রাপ্তির উপর তিনি দাড়িয়ে আছেন এবং

গুরু দত্তের কি হবে? গুরুদত্ত হল সুনীল দত্তের বাবা এবং একজন পরিচিতি অভিনেতা। hello আমি রানু ঘোষ এখন আমি একটি topic নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে tour tour সম্পর্কে মানে আমি আমার life এর কিছু tour সম্পর্কে আমি বলতে চাই recently আমার একটা আমরা friend রা মিলে একটা tour এ গেছিলাম বেশি দূরে না, কাছাকাছি, দীঘা দীঘা tour করতে গেছিলাম আমরা কয়েকটা friends মিলে তো আমি আমার মানে এই ছোট্ট জীবনে tour বলতে আমি সেরকম কোন বড় tour এখনো পর্যন্ত হয়ে ওঠেনি ছোটখাটো যেমন দিঘা। আহ তার মানে ছোটখাটো জায়গায় আমি গেছি বেশি দূরে আমি এখনো পর্যন্ত বড় tour এখনো পর্যন্ত আমি করতে পারিনি তবে আশা আমার খুবই ইচ্ছা world tour করার খুব ইচ্ছা যতটা পারবো চেষ্টা করব করার কিন্তু এখন আমি এই নিয়ে সামান্য কিছু একটু দু একটা tour সম্পর্কে বলছি যেমন recently গেলাম দীঘা। journey টা ছিল ভীষণ পরিমাণে মজা করতে করতে আমরা গেছি ভীষণ পরিমাণে এত পরিমাণে মজা আমরা খুব কম করেছি। এতটা মজা করতে করতে আমরা ট্রেনে গেছি আমরা ট্রেনে ওঠার পর থেকে ট্রেনে ওঠার পর থেকেই আমাদের আমাদের start হয়ে গেছিল মানে আমরা মোটামুটি তাও তা বারো তেরো জন মিলে গেছিলাম এই tour টাতে সবাই মিলে ট্রেনে ওঠার পরে normally খাওয়া-দাওয়া করে একটু একটু বসে তারপরে আমাদের মজা শুরু হয় even আমাদের সাথে আমাদের একটা sir গেছিল sir মানে এত friendly এতটাই friendly বলার মতো না আমরা সবাই মিলে বিভিন্ন রকম reels বানাচ্ছি সব বন্ধুরা মিলে sir ওখানে সামিল হয়েছে আমাদের সাথে reels বানাতে মানে এতটাই উনি friendly এতটাই মানে এত মজা করেছি আমরা বলে বোঝাতে পারবো না আমরা বিভিন্ন রকম গানে reels করেছি বিভিন্ন রকম গানে অনেক গানে reels করেছি মানে সবাই ট্রেনের মধ্যে নাচানাচি মজা করা বন্ধুদের সাথে বিভিন্ন খেলা game বিভিন্ন game অ অনেক কিছু করেছি অনেক কিছু মানে explain করার মতো না, যতটা মজা করেছি আমরা সামান্য পাঁচ ঘন্টার ট্রেন journey তে সামান্য পাঁচ ঘন্টা বেশি না তারপরে ট্রেন থেকে নেমে চলে গেলাম আমাদের যে hotel book করা ছিল সেই hotel room hotel room এ যাওয়ার পর খেয়ে দেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে rest নেওয়ার কোনো কথাই নেই মানে আমরা কোন rest এর কোন সিন নেই এসেছি ঘুরতে ঘুরবো যে কদিন থাকব সেই কদিন এক rest শুধু রাত্রিবেলায়

যেহেতু আমাদের পৌঁছাতে একটু রাত হয়ে গেছিল একটু রাত মানে সন্ধ্যে সন্ধ্যে time এ আমরা পৌঁছেছিলাম সেজন্য সেদিন আর আমরা beach এ যায়নি আমরা গেছিলাম আহ বিভিন্ন ওখানে আশেপাশে side এ park আছে তারপরে বিভিন্ন মেলা-টেলা আছে বিভিন্ন দোকান আছে সেখানে গেছিলাম ওখানে গিয়ে বেশ ভালোই আনন্দ করলাম মজা করলাম